দেখেতে খুব ভালো লাগছে গাছটি পাতাতে ।

তারপর দেখছেন দোকানটি দেখতে খুব সুন্দর লাগছে। একটি ফ্যান দেখতে পাওয়া যাচ্ছে অনেক লাইট ও রয়েছে লাগানো।

সাদা বুলু রঙের রং করা রয়েছে এবং এখানে অনেক দড়ি দেখতে পাওয়া যাচ্ছে।

এদিকে একটা প্যান্ডেল বানানো হয়েছে। প্যান্ডেল - এর বাঁশের কোনাতে একটি মাইক বাঁ বাধা রয়েছে।